শ্রীকৃষ্ণ তখন কি করে ওই গাছের একটা পাতা

হ্যাঁ ওই একটা তীরে গাছে যত পাতা আছে সব পাতা ফুটো হয়ে যাবে

তো শ্রীকৃষ্ণ কি করলো একটা পাতা চালাকি করে পায়ের তলায় গল্পটা একটু একটু মনে পড়ছে এই শ্রীকৃষ্ণ পায়ের তলায় যে পাতা লুকিয়ে রেখেছে এটা বলতে একটু একটু মনে পড়ছে তো এই বারে তখন কি করেছে বর্বরী তীর মেরেছে তীর মারতে উপরের পাতা সব একদম তখন বলছে দেখুন আমি কি বলেছিলাম পাতা সব ফুটো হয়ে গেলো তো পাতা ঝরে দেখছে ওই পাতাটাও ফুটো হয়ে গেছে তখন বলছে আহ এ তুমি কি এমন অস্ত্র প্রয়োগ করলে যে একটা তীরেই সমস্ত হ্যাঁ দেখলেন তো আমি আপনাকে বলেছিলাম না যে আমার তীরের এমন ক্ষমতা একটা তীর দিয়েই সমস্ত কিছু নষ্ট করে দিতে পারি তা হলে আমার ক্ষমতা কিন্তু আপনি কখনোই নগন্য ভাববেন না তারপরে এবারে তখনই ব্রাহ্মণ বেশে যখন শ্রীকৃষ্ণ তখন বলছে তুমি এই যুদ্ধক্ষেত্রে যেতে পারোনা তোমার যাওয়া একদমই উচিত নয় বলছে না আমি যাবো না তুমি যাবেনা এই যুদ্ধ তর্কাতর্কি চলতে থাকে শ্রীকৃষ্ণ তখন রেগে যায় এতই রেগে যায় বর্বরিক তো জেদ গো ধরে বসে আছে শ্রীকৃষ্ণ রেগে যায় আর সুদর্শন চক্র ধরে ওর মুণ্ডচ্ছেদ করে দেয়

এই মুণ্ডচ্ছেদ করে দিলেও ওর body টা কিন্তু পরে যায় কিন্তু ওর মুণ্ডটা জীবিত থাকে মানে কিছুক্ষন মানে মুণ্ডটা কিছুক্ষনের জন্যে এ থাকে আর কি

তখন ভগবান শ্রীবিষ্ণু জিজ্ঞাস করে ওকে বলছে যে বর্বরিক তুমি কি চাও বলছে আমি যা চাই তা আমি পেয়ে গেছি

আর এটা আমাকে আমার আমার ঠাকুমা আমাকে বলে দিয়েছিলো যে একমাত্র আপনিই পারেন যে আমাকে মুক্তি দিতে তা আমি আপনার সঙ্গেই যুদ্ধ করবো বোলে আপনার হাতে মৃত্যু হবো বলে আমি এতো কিছু করেছি এতো ক্ষমতা অর্জন এতকিছু সবকিছু কিন্তু আপনার হাতে মরবো বলেই বুঝতে পারলে

বড়বড়িকের বিশাল power বিশাল শক্তিধর একটা মানে ইএ মহাভারতের বড়বড়িকের গল্পটা আমি আগে কোনোদিন শুনিনি মানে এই যে ঘটোৎকচের ছেলে বড়বড়িক এটা আগে কোনোদিন আমি শুনিনি তুমি কি জানতেনা ঘটোৎকচের ছেলে বড়বড়িক

বড়বড়িক কিন্তু এই এর আবার আলাদা কাহিনীও আছে এ কিন্তু এই একমাত্র যে এ আছে যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলো তোমার ওই গীতার গীতার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান টা কিন্তু তোর মানে তিনজন দেখেছে তিনজন দেখেছে কিন্তু

মানে জ্ঞান টা শুনেছে তিনজন প্রথম বড়বড়ি আর বড়বড়ি কেন শুনেছে জানো বর্বরী কেন শুনেছে বড়বড়ি শুনেছে হচ্ছে ওকে ওই যে মুণ্ডছেদ করে দিলো না

তখন ও বলছে যে বৎস আর তুমি কি চাও বলো তোমার আমি শেষ ইচ্ছা একটা আমি পূর্ণ করতে চাই বলছে আমার শেষ ইচ্ছা আছে যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই বলছে ঠিক আছে তাই তথাস্তু বলছে তোমাকে একটা উঁচু পাহাড়ে চূড়ায় তোমার এই মুন্ড তোমার body টা হয়তো মরে গেছে মানে প্রাণ নেই কিন্তু মুন্ডতেই তোমার প্রাণ থাকবে শরীরে তোমার প্রাণ নেই কিন্তু তোমার মুন্ডতে প্রাণ থাকবে তুমি সব দেখতে পারবে কথা বলতে বলতে সব দেখতে পাবে তোমার ওই পর্বতের উঁচু চূড়াতে তোমার মুণ্ডটা বসানো থাকবে সেখান থেকে সব দেখতে পাবে ওই যখন ওই দেখেছিল মানে বর্বরী দেখেছিল ওই মানে যখন ওই বিশ্বরূপ যে ভগবান যে বিশ্বরূপ দেখিয়েছিল আর কি গীতার বাণী ও শুনেছে বর্বরী আর হচ্ছে হনূমান হনূমান শুনেছে আর শুনেছে হচ্ছে আর অর্জুন এই তিনজন শুনেছে হনূমান কিভাবে শুনেছে জানো কি ভাবে শুনেছে অর্জুনের রথে দেখবে মাথায় একটা হনূমান বসানো ছিল আপনাকে job ব্যাপারে এখানে স্বাগতম জানালো হলো আমি হচ্ছে হাসান বলছি আপনা সাথে দেখা করে ভালো লাগছে

আমি অনেক দারুন আছি আসা করি আপনকে আহ যে সব বিষয় প্রশ্ন করা হবে আপনি সঠিক ভাবে উত্তর দিবেন হ্যা অবশ্যই আমার কি আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্ন গুলো আমি শুরু করতে যাচ্ছি আপনি কি উপস্থিত আছেন?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

আমাদের বর্তমান বেশ কিছু চলমান প্রকল্প রয়েছে

পদের জন্য কয়েক দিনের যোগ্যতা কি কি? এটি একটি content level Engineering pojison আমরা এখানে প্রচুর প্ৰশিক্ষণ প্রদান করি কিন্তু আমার আমরা আপনাকে Computer Engineering কমপক্ষে একটি স্নাতক ডিগ্রী থাকতে হবে মাঠে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 এইটার সাথে কাজে হিসাব আপনি আমি কোন ধরণের অভিজ্ঞতাকে গণ্য করবেন আপনি কোন অভিজ্ঞতা গণ্য করবেন আমরা চূড়ান্ত স্কল্প প্রকল্পে আসলে একটি mobile application তৈরি করেছি তাই আমি mobile এবং web application তৈরির যথেষ্ট পারদশী শুনে ভালো লাগলো আপনি কোন স্কুলে থেকে স্নাতক করেছেন? কারিগরি শিক্ষা বিষয়ে কি স্নাতক পাস করেছেন?

শুনে ভালো লাগলো আপনি চাকরি কি খুঁজছেন চাকরিতে কি খুঁজছেন

আপনি কি ঠিক বলছে আমারদের company উন্নতি জন্য প্রচুর জায়গা রয়েছে আপনার ক্ষমতা কি কি আমি কেন আপনা কে নিয়োগ করবো আমি একদম পরিশ্রমিক ব্যাক্তি এবং দ্রুত দ্রুত শিক্ষার্থী আমি শিখতে খুব আগ্রহী আমার বন্ধুরও আমাকে কাজ করতে খুব সহজ মনে করে কাজ করতে আপত্তি করেন না আমি করি না কারণ কখনো কখনো আমরা ভারী কাজে সাথে অভিভূত হয় আমি বুঝতে পারি যে একটি কাজের প্রকৃতি আমি যখন স্কুলে যাচ্ছিলাম প্রতি সপ্তাহে অন্তত বিস্ ঘন্টা কাজ করা সময়ে আমি প্রতি semester বেশ কয়ে একটি course নিয়ে ছিলাম এবং আমি সেই course খুব ভালো ভাবে পরিচালনা করেছি আমার জন্য কোনো কোনো প্রশ্ন আছে অবশই আপনা জন্য অনেকগুলো প্রশ্ন আছে বিষয় হচ্ছে যে আমরা প্রকল্পটি চালু করতে যাচ্ছি এই প্রকল্প সম্পর্কে আরও কিছু ধারণা যদি আপনা থেকে পাওয়া যেত তালে সুবিধা হতো

আমি সমস্ত পতিক্রম প্রদান করেন তার সংস্কার শোনাচ্ছে আমি আপনার সঙ্গে কাজকরার সুযোগ আসা করি এবং আমি কাজ গুলো ভালো ভাবে করতে পারবো সে গুলো আসা রাখছি জি সবকিছু ঠিক ভাবে করতে পারবো আমাদের Company তে job করা জন্য আপনা কে অতিওমান সত্ততার সাথে job টি শেষ কর লাগবে এ বিষয়ে কি বলছেন আপনি হ্যা আমি অবশ্যই কাজ করা চেষ্টা করবো খুব ভালো ভাবে আপনার Company র খুব ভালো জন্যে যে ভাবে সেভাবে কাজ করবো আমি বর্তমান শিক্ষা board এ এখন job অনেক tough ব্যাপার হয়ে গাছে যে বিষয়ে কি আপনা কি কোনো ধারণা আছে হ্যা অবশ্যই tough বিষয় হয়ে যাচ্ছে কারণ এখানে অনেক রকমে ভাবে বিভীন্ন ভাবে সমস্যা সামধিত হয় এখানে job পাওয়া অনেক কঠিন হয়ে যায়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 আপনার কথা শুনে আম খুব ভালো লাগলো এবং আমাদের Company জন্য আমি এমন একটি ব্যাক্তি খুঁজছিলাম আর কি এখানে অনেক candidate আছে এখন কোন মূল কারণ আছে দেখে এই কারণ তা জন্য আপনাকে এই job

আমি অবশ্যই আপনার Company তে ভালো কাজ করবো ভালো ভাবে service দেবার চেষ্টা করবো সব কিছুই ভালো ভাবে হয় সেই অবস্থায় করবো আমি সেই ভাবে কাজ করে চালাবো আপনার Company কে আপনি পিছন থেকে একটু support দেবেন তালে হবে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

আমি এর আগে কোনো job করি নাই সেই তো আমার আপাতত ভাবে experience নাই আপনা কে দল বর্ধ দলবদ্ধ ভাবে কাজ করার মানে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে এটা সম্পর্কে আপনি কি কোনো ধারণা দিতে পারবে আমাদেরকে দলবদ্ধ ভাবে কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না আসা করি দলবদ্ধ করে কাজ করার আমার অভিজ্ঞতা আছে এর আগেও এ বার আসা আছে আপনার education skills নিয়ে education skills বলতে আমরা english টাকে prefer করি আপনার কি english language সম্পর্ক কেমন ধারণা আছে যে আমার english সম্পর্ক ধারণা অনেক ভালো আছে যেটুকু পারি চেষ্টা করবো সাধারণ জ্ঞান যে গুলো লাগে যে গুলো job প্রয়োজন হয় সেই গুলু আমি বলা চেষ্টা করবো আর আপনার computer Skill টা

সেই গুলো কাজ করতে আমার কোনো সমস্যা হবে না হ্যাঁ আসলে আমাদের company টা একটি Multi technology company এখানে আপনার যত মানে Computer Engineer রা কাজ করে তাদের সাথে অবশই তাল মিলে কাজ করবেন আমি আসা করছি এবং আপনা দেখে আমার অনেক smart মনে হলো আসলে বিষয় হলো এখন বর্তমানে চাকরি বাকরি ক্ষেত্রে অনেক মানে আপনার হচ্ছে

জি কিছু বললেন

না অনেক চাকরি বাকরির ক্ষেত্রে ধরেন কেউ কারো সরণাপর্ণ হয় দেখা যাচ্ছে সেই বিষয়কি আপনার কোনো কেও request দিকে আছেন আপনি নিজেই নিজেকে কাবিল মানে মনে করছেন আরকি এখানে আমার কোনো request ব্যাক্তি নাই কারণ আর যেহেতু আমি আপনার Company যে কাজ সেই কাজ টি আমি ভালো ভাবে করতে পারবো এখানে আমার কোনো request কোনো থাকবে না আসা করছি ভালো ভাবে আমি কাজটা আপনাকে submit দিতে পারবো সে যে ধরণের কোনো সমস্যা কাজ হোক সমস্যা হবে না আসা করি আমাদের আমি ঠিক ভাবে কাজ করতে পারবো ঠিক ভাবে আপনা কারণ আপনাকে আমি submit দিতে পারবো ভালো ভাবে কোনো সমস্যা হবে না এখানে আপনাকে যখন আমরা নিয়োগ দিবো নিয়োগের পরে অনেক কিছু কিছু বক্তি আপনি choose করে আনতে হবে যেমন যে কাজে তারা Employ ভাবে সাহায্য করবে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত যদি দিতেন হ্যাঁ এখানে যখন আমি job কার্ড পাবো আপনার এখানে কাজ করবো তাদের অভিজ্ঞতা হবে আর ভালো না না আমি বলতে যাচ্ছি যে আপনার under এ আরো অনেক মানুষ কাজ করবে তাদের কিছু কিছু মানে আমি যেমন আপনা কে ভাই বানিয়ে এইরকম আরও ভাই বানাতে হবে সেই সম্পর্কে ধারণা দিতে

তারা পারবে কি না তারা দক্ষ আছে কিনা সব কাজে পারদর্শী কি না group এর কাজ করতে পাবে কি না সব দেখা শোনে করে তাদেরকে আমরা নিতে পারবো হ্যাঁ হ্যাঁ আপনা কে অবশ্যই দলবদ্ধ হয়ে কাজ করা লাগবে আর বিস্নয় এখন তো অনেকে অনেকেই সরকারি জন্য খুঁজে আপনি Priviat উপরে এতো interest হলেন কেন এই বিষয়টা last আপনি যদি আপনি কিছু বলতেন বা এখন আরকি সরকারি চাকরিতে বলতে গেলে সরকারি চাকরিটা একেবারেই মানে পাওয়া যাই না বলতে গেলে আর সেখানে reference লাগে অনেক ধরণে ঝামেলা আছে সরকারি চাকরিতে সেক্ষত্রে Private company তে আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে সরকারিতে যেমন থাকে না সরকারিতে যেরকম সব মানে প্রত্যেক দিন class করা মানে যাওয়া লাগে আর Private যারা যেরকম আমার সময় আমার একটু সমস্যা হলে না গেলে ও সমস্যা হবে না সে ক্ষেত্রে বসতিও সুখ নিতে পারবো এবং Private টা অনেক সুবিধা থাকে যেমন ভাতা পাওয়া যাই private থেকে Private এ অনেক বেতন টা অনেক বেশি পাও যাই যায় সব দিক থেকে আর Private তা একটু betar কাজ করে আর কি এর উপরে আমাদের এত কাজ করার হ্যাঁ শুনে অনেক ভালো লাগলো আসলে বর্তমান সমাজে তো এখন Private তে কেউ চাকরি করতে চাই না শুধু সরকারি সরকারি খুঁজে আসলে সরকারি তো সবার হয় না আর কি না না সরকারি job পাওয়া সম্ভব হয়ে না সবার বর্তমান সময়ে সরকারি চাকরি জিবি এখন মানে সুদু মানে ঘুষ দুনীতিতে ভরা সব জাগাতে আর কি সরকারি চাকরিতে tough হয়ে যায় সবার জন্য পাওয়া তবে বেসরকারীদের চাকরি করলে আর কি সবার জন্য যেটা হয় সব কিছু সুবিধা আর কি সুবিধা পাওয়া যায় বেসরকারিদের

আপনার আমার but কত জন আছে প্রায় যাদের সাথে আমার group এ কাজ করা লাগবে কত জন এর সাথে আপনার সাথে বন্ধুরা যারা মানে pass করে বের হয়েছে তারা কি সবাই আপনা এইরকম Multi company খুঁজে না কি ওরা সরকারি দিকে যায় আরকি

আপনা কে যে মো আপনা কেযে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আপনি group wise দেখা যাচ্ছে তেরো জন চোদ্দো জন করে কাজ দিয়া হবে মানে তাদের lider করা হবে এক্ষন তেরো হলেই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 হ্যাঁ আপনার আসলে সবকিছুই ভালো লাগলো আমার কাছে সমস্যা নাই দেখা যায় এখন Interview প্রায় এখন আবার Interview শেষে দিকে চলে আসছে আর কয়েকটা প্রশ্ন যদি আপনার আমার প্রতিদ্বন্দ্বে থাকে তালে আপনি করতে পারেন আর কি আমি আমি মানে আমি আপনার কিছু প্রশ্নর উত্তর দিতে চাই তালে আপনার Company তে মানে এখন কতজন লোক আপনি পাচ্ছেন আরকি মানে আমি হ্যাঁ আপনি আমাদের আসলে আমরা specific মানে not Sure কতজন নিবো এখান থেকে অনেকই apply করছে এখন থেকে আর কোনো দেখা যায় না হচ্ছে আপনার বাছাই করে যা হবে দশ পনেরো জনতো নিবো আর কি অনেককে apply করছে সবাইকে আর চাকরি দেবা সম্ভব হবে না যাদের basic ভালো তাদের কে আমি নিবো আর কি হ্যাঁ হ্যাঁ তার group আছে তাদের সাথে কাজ করতে হবে প্ৰত্যেক টা group আর ভালো হবে হবে exprince এ সো মানুষ তো নাই মনে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যএখন আসলে Educated person এবং Real educated person খুঁজে অনেক touf কি যারা মানে Technolog বিষয়ে ভালো জানে তাদের কে আর কি বাঁচায় করে নেওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই Technology বিষয়ে তো অবশ্যই পারদর্শী হওয়া লাগবে তোমাকে বর্তমান তো নামধারি ডিগ্রী আছে কিন্তু তো Real যারা কাজ জানে তাদের তো আর অভাব অনেক অভাব ্যাঁ হ্যাঁ অবশই আপনার হচ্ছে আপনি কি আপনার family এর বড় ছেলে না family সম্পর্কে কিন্তু বলেন family বরো ছেলে এই জন্য আর কে চাকরি চাকরিটা আমার দরকার ছিল

আপনার company তে আমার আশা এখন তো যে আপনি দেখা সোনা করে দেখতে পারেন জন মতন দেওয়ার অবশ্যই চেষ্টা করব সঠিকভাবে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ কোরবান অবশ্যই অবশ্যই আপনার বুঝলাম আর কি আপনার কি বাবা কি বেঁচে আচেন হ্যাঁ অবশ্যই বেঁচে আছে হু family বড় ছেলে হলে অনেক দায়িত্ব থাকে আর কি আর কি ঠিকই বলেছে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

আমি আজকে আমার ঘোরার একটা অভিজ্ঞতা বলবো। ঘুরতে তো আমরা বাঙালিরা সবাই ভালোবাসি। ত্রিপুরা তো আমরা কে না গেছি! দার্জিলিং, পুরী, দীঘা। তাহলে দীঘা দিয়েই শুরু করি। বাড়ি থেকে উম সাধারণত আমরা যাই হচ্ছে গাড়িতে। নিজেদের গাড়িতে আহ গিয়েই অভ্যস্ত। কিন্তু সেবার গিয়েছি আমরা আহ দীঘা আহ বাসে। বাসে বলতে অনেকজন ছিলাম। বাসে যেতে খুবই মজা লেগেছে। সবাই মিলে প্রথমে গেলাম উম আমরা, আহ ট্রেনে করে শিয়ালদায়। আহ তারপরে ওখান থেকে বাসে ধর্মতলা

হালকা খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমরা আবার বাসে যাচ্ছি। আহ আনন্দ, গান কত্ত কেউ সবাই মিলে। আর সারা বাসের মানুষগুলোই যেন মানে সে এই সেইদিনের জন্য আমরা বেশ সবাই বন্ধু হয়ে গেছিলাম। আমরা গানের লড়াই করতে করতে, আহ গল্প করতে করতে, সবাই মিলে আমরা বাসে করে গেলাম। আহ বাসে করে গিয়ে দীঘা তে নামলাম। প্রথমে আমরা আহ new দীঘায় গেলাম। new দীঘায় গিয়ে প্রথমে আহ new দীঘার হম যখন আমরা বাসে করে নামলাম, নেমে, পুরোনো দীঘাতে নেমেছি। নামার পরে আমরা তারপরে ওখান থেকে van এ করে আমরা গেলাম new দীঘা। new দীঘা উম তে van এ যেতে যেতে ওইযে সমুদ্র টা আসছে আমাদের সামনে। অনেক বড় বড় হোটেল রয়েছে। হোটেলের সামনে দিয়ে আমাদের সমুদ্রটা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ম~ মানে কোথায় যেন আমরা চলে এসছি। ওই সমুদ্রটার দর্শন, প্রথম দর্শনটাই আমাদের অভিভূত করেছিলো। তারপরে তো দীঘায় হোটেলের মধ্যে আহ ঢোকাএকদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, গা-হাত পা ধুয়ে আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আহ তারপরে সমুদ্রের ধারে কিছু প্রাতঃরাশ আহ সমুদ্রে স্নান করলাম। স্নান করে তারপর আমরা, আহ সমুদ্রে স্নান করা হয়ে আহ খেয়ে, খেয়ে, তারপরে আহ হোটেলের ঘরে বিশ্রাম নিই। বিকালে বেরোলাম আমরা, আহ সমুদ্রের ধারের উদ্দেশ্যে অবশ্যই, দীঘা তে আমরা সমুদ্রের উদ্দেশ্যে ছাড়া আর কোথায় আহ বেরোবো। সমুদ্রই আসল আমাদের উম আহ দীঘার প্রথম চমক হচ্ছে সমুদ্র। আহ সমুদ্রে বেরোলাম । বেড়িয়ে দুদিকের দোকান, আলো, আহ হোটেলের আলো, আমাদের মানে দোকানের মধ্যে কত্ত জিনিস! দেখে তো চোখ আর নিজের হাত আর নিজের পকেট খালি করতে আমরা একেবারেই তো উম সিদ্ধহস্ত। আমরা সেই আহ দেখতে, দেখতে, দেখতে, দেখতে, আমরা উম আমি তো কিছু জিনিসও কিনে ফেললাম। আহ অর্থে কিছু ব্যাগ, কিছু কানের, কিছু হাড়-যেগুলো মেয়েরা কেনে সাধারনত। আমার ছেলে তো উম খুজে বেড়াচ্ছে-কি কেনা যায়! কিছু pant কিনলো, কিছু ছোট ছোট আহ মূর্তি কিনলো। যাই হোক, আমরা ভালোই সুন্দর আহ দিনগুলো কাটাচ্ছি। তারপরে কি আহ মানে চারদিনের, আহ আহ আমাদের ছিলো আয়োজন আহ যে দীঘায় ঘুরবো। আমরা তারপরে গেলাম উদয়পুর। উদয়পুর আহ বলতে ওখান থেকে new দীঘা থেকে van এ করে যেতে হয়। van এ করে উদয়পুর গেলাম। উদয়পুরে সমুদ্রটা আবার একটু অন্য ধরনের। কারন new দীঘা

আহ স্নান করতে গেলে আমাদের অনেক সময় চোট লাগার সম্ভাবনা থাকে। যেটা উম আহ উদয়পুরে একদম ই নেই। উদয়পুর উম আহ পুরোনো দীঘা আর পাশ দিয়ে যেতে হয়। আহ van এ করে দশ মিনিট। সেই আহ সেই পুর উদয়পুরেই রয়েছে আহ সমুদ্রের মধ্যে, আমার এইটা প্রথম আমি এই উদয়পুরে গেছি, আমাকে অভিভূত করেছে কি, সম~সমুদ্রের মধ্যে কিছু উম আহ চেয়ার টেবিল বসিয়ে দিয়েছে, আমাদের পা সমুদ্রের জল আমাদের পা ছুয়ে যাচ্ছে। উম আহ ঠান্ডা ঠাণ্ডা জল । আহ ওপরে আরেকটা না বললেই নয়, ওরা কিছু কিছু গোমতী দোকান আমাদের কি করছে মাছ ভেজে দিচ্ছে, কাকড়া ঝাল করে দিচ্ছে, উম এখনি জিভে জল এসে যাচ্ছে। কাকড়া, আহ কিছু পানীয়, উম ডাবের জল, আহ আমরা উম খেয়েছি উম আহ ice-cream । আহ না আহ মানে প্রচুর খাবার। যেমন পেয়ারা-মাখা যেগুলো মেয়েদের মুখে জল এনে দেয়। যাইহোক, আমরা সমুদ্রের আহ স্নান করলাম, আহ কাঁকড়ার ঝাল খেলাম, খেয়ে আবার ভ্যানে করে যথারীতি হোটেলে ফিরে আসা, হোটেলে এসে, আমাদের হোটেলের আহ যেখানে আহ আমরা যেখানে ছিলাম, সেই হোটেলে আহ খাবারগুলো খুবই অসাধারন ছিলো। মানে আহ আলুপোস্ত, ডাল, ঝুরো আলু ভাজা, মাছ মাংস, যে যেটা চাও। আর রান্নাগুলো ছিলো অসাধারন। তাই সেইভাবেই খেলাম। ও আচ্ছা, আমরা আহ খাবার-দাবার খেয়ে বিশ্রাম নিয়ে আবার যথারীতি বিকালে আবার সমুদ্রের ধারে ঘুরতে গেলাম। সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে, এইটা তো বলা মানে অবসম্ভাবি সমুদ্রের ধারের মাছভাজা। মাছভাজা ও হো মাছভাজার কথা ভাবলেই একটা জিভে জল আনার ব্যাপার। আহ সামুদ্রিক নানারকম মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংসও পুড়িয়ে দেওয়া হচ্ছিলো। যেটা আমার ছেলের তো খুব পছন্দের।

আবার সমুদ্রের ধারে, দুই ধারে, ডাবের পসরা নিয়ে, এত্তোভাবে বসেছে, আমার তো খুবই প্রিয় ওই ডাব। আর ডাবটা কেটে জলটা খাওয়ার পরে, যেই শাস টা বের করে দেয়, ও হো হো। হ্যা, আমি হয়ত সমুদ্র বেশি অনু~ মানে আহ সমুদ্র ধারে বেশি পছন্দ করি । আমি দার্জিলিং এও গেছি, পাহাড়ে অনেক জায়গায় গেছি। কিন্তু সমুদ্র আমার খুবই প্রিয়। ওইযে ডাবের শাস খেতে খেতে পাথরের উপর বসে সমুদ্রের দৃশ্য দেখা- সেটা মানে আমার কাছে খুবই প্রিয় আমার কাছে খুবই প্রিয়। উম যতবার আমাকে দীঘা যাওয়ার নাম করলে আমি কোনোদিনও না করিনা। না মানে দীঘা যাওয়ার নাম করলে আমার bagtag গোছানোই থাকে। আমি, দীঘা যাওয়ার নাম করলে চটজলদি ready হয়ে আহ চলে যাই। না আর আহ কথা

সেটা কেউ বলতে পারবে না। আর আমরা গেছিলাম অনেকজন মিলে, দশ-বারজন আমাদের বন্ধু ছিলো। যার যার মধ্যে আহ বেশিরভাগই আমারা ছোটবেলার বন্ধু। তাদের বাচ্চারা, আমার উম ছেলে, তাদের বাচ্চা -সবাই মিলে আহ খেলাধুলা করছিলো। সে সমুদ্রের ধারে আহ গান করছে, তারা বেলুন নিয়ে খেলছে, উম আর ছোটছোট বাচ্চারা সব দৌড়াদৌড়ি করছে। আমার আবার ভয়ও লাগছিল যে তারা ওই পাথরে পা টা না কেটে যায়। কিন্তু পাথরের উপর যখন জোয়ার আসছে, পাথরের উপর যে ওই জলগুলো এসে হালকা হালকা ছুয়ে বেড়িয়ে যাচ্ছে, কোনো সময় তারল্য টা অনেকটা জোড়ে হচ্ছে সেটা দেখে আমার তো- খুব ভালো লাগছে। আসল ব্যাপারটা হচ্ছে আহ যে আহ সমুদ্র আমাদের আহ বাঙালিদের বেশি টানে। আহ পাহাড় অবশ্যই, পাহাড়ের মধ্যে তো, অবশ্যই একটা শোভা আছে সুন্দর । উম আহ পাহাড় অবশ্যই সুন্দর। আহ পাহাড়ের গায়ে উম আহ ছোট ছোট ঘর, পাহাড়ের গায়ে আহ ছোট ছোট গাছ, বড় গাছ আহ পাহাড়ের আহ গায়ে আমরা আমি যখন দার্জিলিং গেছিলাম, দার্জিলিং এ আমার দুইপাশে যে ঐ চায়ের বাগান, সেই চায়ের বাগানের গাছগুলো আর ওইযে আহ মাথায় একটা দড়ি বেধে পেছনে ঝুড়ি নিয়ে অইযে চা এ চা তোলা, সেইগুলো তো আমাকে আহ মানে কি বলবো আমাকে আহ অভিভূত করেছে। কত মহিলারা সেই মাথায় ঝাকা বেধে উম আহ চায়ের পাতা তুলছে ওইযে তিনটে আহ পাতার একটা কুড়ি উম সবুজ বাগানে - গানটার কথা মনে পড়ে গেলো। যাইহোক উম আমরা আমি আহ দার্জিলিং এও গেছি। এই দার্জিলিং এর নানা পাহাড়ের আহ মধ্যে ঝর্ণা এইগুলো আমাকে খুবই অভিভূত করে। আমার যেমন ভালো লেগেছে উম আহ পুরী, পুরীর কথা তো বললে শেষ করা যাবে না। পুরী হচ্ছে একটা বাঙালির আবেগ। আহ পুরীর জগন্নাথ মন্দির আমাদের শত নম্য । পুরীর আহ সমুদ্রের ধার আমাদের প্রিয়। পুরী বলতে গেলে আমরা আহ কি বলবো, পুরীর ভাজা। উম আমি একটু পেটুক মানুষ।

পুরী, দীঘা, ত্রিপুরার সব কথাই বলে ফেললাম। এছাড়াও ঘোরা আমার খুবই প্রিয়। ঘুরতে গেলে আমরা উম আহ কিছুই মনে করবো না যে কোথায় যাবো।